আর চাচ্ছে না, বাইশ সালে বের হব, একুশ সালে বের হব আবার সে তেইশ সালেও বের করতেসে না এই বছরটা আমিও বেরিয়া যেতাম ভাই কিন্তু আরতো হলো না আরো দু বছর Corona দু বছর এ যে loss আসে সেটা তুলতে তুলতেই মনে করেন যে জীবন অর্ধেক চলে গেলো হ্যাঁ আচ্ছা, Hindi ভালো থাকো

Hello! হ্যাঁ, কেমন আছো বলো, অনেকদিন তো কথা হলোনা আমাদের, তো ভালো আছি. তুমি কেমন আছো? আমি আছি, ভালো আছি চলছে. তারপর বলো, আর কি চলছে? কি চলছে life এর আর কি চলবে এই তো বসে আছি গরমের মধ্যে যা গরম পরেছে এখানে. সত্যি সত্যি, আমাদেরও খুব গরম, মানে এতো গরম কিছুই ভাল লাগছেনা করতে.

এই গরমের মধ্যে কাটানোটা খুব কঠিন জিনিস.

হ্যাঁ, তারপরে তো কাজকর্ম কেমন চলছে বলো. কাজকর্ম চলছে. মোটামুটি চলেছে. আচ্ছা. আমারও তাই. কাজকর্ম চালাচ্ছি. এই গরমে তো কিছুই ভালোলাগেনা. না খেতে না ঘুমাতে কিছুতেই ভাল্লাগছেনা তো.

এখন, মানে কোথায় আছি এখন?

এ~ এখন আমি একটা ব IT sector এই আছি.

কাজকর্ম চলছে, আহ office যেতে হয় মাঝেমধ্যে, আ ম work from home চলছে আরকি তো.

চালাচ্ছি হ্যাঁ. আচ্ছা, তোমাকে আমি যদি আমি জিজ্ঞেস করি যে, বা তোমার hobby কি মানে তোমার hobby টা কি তোমার ভালো লাগে করতে তো তুমি কি বলবে? আমার hobby হচ্ছে, একটু ঘুরে বেড়ানো, একটু গান শোনা, আর একটু নতুন মানুষের সঙ্গে পরিচয় করা কথা বলা আমার খুব ভালো লাগে.

আমার hobby বলতে আমারতো আহ গাছ লাগাতে খুব ভালো লাগে নতুন ধরনের গাছ. আমার, ছোটবেলায় ছোটবেলা থেকেই যেহেতু নাচ আঁকাটা মানে শিখে এসছি,

ঐটার প্রতি এক~ একটু বড় হবার পর, ওই জিনিসটার প্রতি একটু ভালোবাসা জন্মায়. তো নাচ আঁকাটাও বলতে পারো আরকি আমার একটা পছন্দের জিনিস যেটা আমি hobby তেই ধরি.

আ তুমি তাহলে এখনো continue তোমার নাচটা continue হচ্ছে? হ্যাঁ, একদম. আমার নাচ আমি continue করি. ইয়াব institute এ না যেতে পারলেও আমি বাড়িতে তো করিই. defenately. কারণ যেহেতু ভালো লাগার জিনিস না. ওটাতে কোনদিন এক্ঘেইমি লাগেনা. যতবারই যে~ মানে practice করি বা যেই করি ওটা মন থেকে আসে. আম আমারও নাচটা খুব ভালো লাগে কিন্তু করতে পারিনা. আমাদের তো একদম গ্রামে বাড়ি. তো ওখানে নাচ টাচ খুব একটা সবাই মানে favour করে না. কিন্তু আমার খুব ভালো লাগে. যখন কেউ করে আমি মন দিয়ে দেখি. আচ্ছা হ্যাঁ, নাচ জিনিসটাই এরকম. মানে যে সত্যিই ভালো আ ভালো expression নিয়ে ভালো মানে move দিয়ে যদি নাচ করতে পারে সেটার সত্যি

হ্যাঁ আমারতো খুব ভালো লাগে. আমার তো ইচ্ছে, যখন ও ও মানে আমার generation এর যখন কেউ আসবে, আমার যেহেতু বোন টোন আছে সবাইকে মানে খুব ইচ্ছে কেউ একটু নাচ টাচ শিখুক কিছুকি কিন্তু সবাই সব পড়াশুনোর line এই যাচ্ছে. চাকরি চাক~ চাকরি আ এইসবই করছে. নাচটা আর কেউ favour করছে না.

এটা সত্যি কথা, কারণ আ কি হ্যাঁ লোকে তো ultimately একটা income এর মধ্যেই থাকতে চায়. মানে যেটা আমার fixed income যেটা.

তো আমাদের fixed income বলতে নাচ~ নাচেতো সে~ অনেকে সেই ভাবে shine করতে পারেনা না.

সে যতই বড় নাচ করুক. সেই income টা স্থায়ী নয়.

তো এই স্থায়ী একটা income এর জন্যে লোকে পড়াশুনা দিতে দিতে পড়াশুনা করে একটা ভালো চাকরি দিকে মানুষ আর কি ওই ঝকটাই থাকে সবসময়. হ্যাঁ

কতো গাছ লাগিয়েছো তাহলে? আমি গাছ মোটামুটি মাসে একটা দুটোতো লাগাই.

আর আমি একটুখানি মানে যখন আমি ব একা থাকি মানে প্রকৃতির দিকে যখন একটু তাকাই তখন আমাকে সেটা একটা আলাদা আনন্দ দেয়. মানে, বলেনা প্রকৃতই সবচে বড় মানুষের পথ প্রদর্শক.

তো, এই জিনিষটা আমিও মনে করি আরকি. তো, আমার বাড়ির সামনে মোটামুটি অনেক ধরনের গাছ আছে. এরকম গোলাপ গাছ আছে.

লিলি আছে, আ সূর্যমুখী ফুলের গাছও লাগিয়েছি আর ফুলের একটা অন্য ধরনের একটা ব সেই মিষ্টি যে একটা গন্ধ সেই গন্ধর জন্যই ওই ওই জিনিষটা আমাকে একটা ধরনের শান্তি দেয়. তো মানে ওটার একটা আলাদা ধরনের ঔষধ বলতে পারো. মনের ঔষধ বলেনা, ঐটাই. বাহ্, খুব ভালো. আমিও যখন অ্যাঁ ম আমার বা~ বাড়িতে যখন যাই আমি এখন একটু office এর কাজে বাইরে থাকি. কিন্তু যখন আমি বাড়িতে যাই, সারাদিন সকালবেলায় ঘুম থেকে উঠলাম তো আমার বা~ বাড়িতে মানে গ্রামে বাড়িতো মাটির প্রচুর থাকে তো ওখানে অনেক ধরনের গাছ ফুল গাছ আমার scented চাঁপা, গোলাপ, রজনীগন্ধা, aloe vera গাছ মোটামুটি অনেক রকমের আরও সব অনেক রকমের গাছ আছে. অপরাজিতা গাছ, স~ সকালবেলা উঠে একবার সব গুলোকে একটু জল দিলাম একটু পাতাটাতা ঘেটে ঘেটে দেখলাম. আবার বিকালবেলায় যখন রোদটা যাবে তখন তারপর আবার একবার ওগুলোকে দেখলাম খুব ভালো লাগে. ঐগুলোর মধ্যে মানে একটা লিপ্ত থাকতে খুব ভালো লাগে. সত্যি সত্যি, মানে অনেকে এই~ এই যেরকম আমি. নানান ধরনের গাছ গাছ লাগানো. গাছ লাগানোর মধ্যে শুধু তো লাগিয়ে দিলেই তো হলোনা. তাকে সুন্দর করে সার দেওয়া,

সারটা দিয়ে মাটিটাটি দিয়ে সেভাবে mix করে তারপরে আ সেটার মধ্যে দিয়ে আ বীজ লাগিয়ে তারপর জল দেওয়া, এটাত একধরনের একটা শারীরিক ব্যায়ামও বলা যেতে পারে. কারণ, এটার মধ্যে যে অনেক খাটা খাটুনি যাচ্ছে. এটাতে কি হচ্ছে শরীরটা এত স~ সতেজতা আর সুস্থতা এবং আনন্দও অনুভব করা যাচ্ছে.

তো, এইটা আমার একটা একধরনের routine বলতে পারো. মানে প্রত্যেকদিন নাহলেও ও বা week এ দুদিন মানে দুসপ্তাহ অন্তর অন্তর তো আছেই. মানে গাছ একটা গাছ কিনে লাগবো. মানে এটা একটা খুব পছন্দের জিনিস বলতে পারো.

খুবই ভালো habbit, হ্যাঁ. বাহ্, খুব ভালো. হ্যাঁ, তারপর আঁকা ফাকা তো আছেই আলাদা করে. ওটা আর কি বলবো. ওটা আমার ছোটো থেকেই আর কি, খুব মানে ওটাই আমার যদি বলা হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে, তোমার সবথেকে তোমার মানে শক্ত জায়গাটা কোথায়? যেটা তোমাকে আ তুমি সে জায়গাটা মানে তোমাকে ইয়ে করবে. তখন আমি একটাই বলবো আমার নাচ আর আমার আঁকা. বলতেগেলে মানে এই জিনিসটা দিয়ে আমাকে হ্যাঁ introduce করা হতে পারে. আচ্ছা, তুমি আঁকতে পারো মা~মানে, আ কেউ যদি তোমার হয়তো ছবি দিয়ে দেয় তাহলে তুমি সেটা আঁকতে পারবে? হ্যাঁ, portrait আমি শিখেছি. portrait এর আলা আমি portrait অনেক ধরনের হয়. water color এর উপরে portrait হয়. আ ম acrylic এর উপরের হয়, pencil sketch এর উপরেও হয়. তো আমি pencil sketch টা বেশী prefer করি. মানে, আমার খুব পছন্দ. pencil sketch টা.

তো হ্যাঁ, আমি তো পারি করতে. সে যেরকমই আমাকে দেওয়া হোক আমাকে আঁকা মোটামুটি.

আমার কথা, আমার ক এইতো নতুন মানুষদের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে. যেমন ধরো আমি যদি বাড়ি যাই, রাস্তায় যদি চারজনের সঙ্গে দেখা হয় তো দুজনের সঙ্গে আমার automatic মানে কি আছে জানি না automatic দেখা হয়ে গেলো ঠিক, হ্যাঁ কোথায় যাবে কি করবে একটা কথা বলতে খুব ভালো লাগে. নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া, যত মানুষের সঙ্গে পরিচয় করবো ততো নানান রকমের একটা মানে নানান রকমের আ কি বলে নানান রকমের আ একটা পরিবেশ পাবো নানান রকমের একটা সভ্যতা পাবো.

আর আর আর রাস্তায় Hindi করবো হ যে~ যেমন ধরো train train এ করে যাবো, জানলার ধরে বসবো, কানে head phone, আর অরিজিত সিং এর গান. হ্যাঁ, বেশ বেশ.

প্রচুর ভালো লাগে আমার ঐরকম করে যদি আমাকে কেউ বলে তুমি সারাদিন train এ থাকো আমি সারাদিনই train এ থেকে যাবো আমার কোনো ব্যাপার নয়. এত্তো ভালো লাগে আমার.

নাহ. কে অ্যাঁ কিন্তু আমি master chef দেখি হ্যাঁ প্রতিদিন.

আমিতো TV ইয়া TV তো আমি এখন যে room এ থাকি ওখানে TV নেই. তো আমি এমনই phone এ যেগুলো upload করে না phone এই দেখি. Facebook থেকে দেখি. এখন তো seasson শেষ হয়ে গেলো. কিন্তু আমি master chef টা খুব দেখতাম. অথছ যা মানে এ এত্তো কিছু প্রথম কথা এত কিছু master chef এ যা কিছু লাগে আমাদের এই এই দিকে ওর~ এত্তো কিছু পাওয়াটা পাওয়া যায়না. আর পাওয়া গেলেও অনেক খুঁজে খুঁজে ওটাকে আমাদের দিকে নিতে হয়. actually, ওটাতো দেখায় একটু আন্তর্জাতিক আ level এ

হ্যাঁ, ওই আন্তর্জাতিক ওখানেও তো অনেক ধরনের ফল, মূল, শাকসব্জি আছে যেটা আমাদের India তে এখানে পাওয়া যায়না সেইটা ওরা ওই আন্তজাতিক adoption টা রয়েছে আর কি. হ্যাঁ. তো ওটা আমি প্রতিদিন দেখি. ওটা দেখে দেখে কি শিখেছি ওখান থেকে Plating কিভাবে করতে হয় আমি ওটা শিখেছি. এত সুন্দর লাগে coloring coloring plating গুলো, খুব ভালো লাগে. হ্যাঁ, সত্যি সত্যি সত্যি. ওই জিনিসটাই একটা বেশ আলাদাই কারুকার্য হয়ে যায় জিনিষটাতো. হ্যাঁ, তারপরে কিছু কিছু মা~ মানে আমরা যখন গাজর গাজর ভাজি, কি একটা বাঁধাকপি ভা~ভাজি করি তখন আমরা আ মানে আমাদের বাঙালি রান্না এমন একটু বেশ ভালো করে ভাজি কিন্তু, ওগুলো দেখে শিখেছি যে এই জিনিসগুলো ভালো করে ভাজলে test হয়না. এগুলো হাল্কা করে ভাজতে হয় তাকে দেখতেও ভালো লাগে test ও ভালো লাগে. এগুলো কিছু কিছু জিনিস শিখেছি. এগুলো হ্যাঁ, কি~ কিছু কিছু এইসব টোটকা বলে. মানে আমি আমার মায়ের থেকে শিখেছি. এগুলো টোটকা আছে যেসব রান্নার ফান্নার মানে দিলেই হয়ে গেলো না. তারমধ্যে, আ এ মানে রান্নাও তো এক ধরনের art ই না হ্যাঁ তো ওই art টা যে আমরা যেরকম আঁকি আঁকলাম আর রঙ করলাম এরকম তো হয়েগেলোনা না, তার যেরকম সেই জিনিসটা একটা মানে process রয়েছে, রান্নার ও ওরকম process রয়েছে. সবকিছু, সেটাই মানে প্রথম থেকে শেষ অবধি জিনিষটা একটা artistic ব্যাপার.

আমি কি খেতে ভালোবাসি বলতে আমি প্রচুর উল্টো মানে প্রচন্ড একটু তেল জাতীয় জিনিষটা একটু avoid করি. আমি normally আমার ভাত, আলু সেদ্ধ আর ডাল. খুব ভালো হয়. আর দুধ. ওটা হলে আমার আর কিছু চাইনা. সাধারণ খাবার. আমি তেল জাতীয় খুব কম মানে এখনকার দিনে তেল জাতীয় জিনিস খেয়ে খেয়ে যা সব ব problem হচ্ছে. ওগুলো থেকে আমি একটু দুরে থাকি. তুমি কি খেতে ভালোবাসো? আর উচিতও নয় মানে এটা শরীরের পক্ষেও একটা হানীকারক ব্যাপার না, মানে তেল জাতীয় খাওয়াটা প্রত্যেকদিন. অনেকে আছে, তেল মশলা ছাড়া তারা খাবে না. মানে অনেকে আছে বাড়ির ছেলেরাতো মশলা ছাড়া খেতেই চায়না.

ছেলেরা টা যেমন হয় ওদের কোনো diet ও থাকেনা, ওদের কিছু থাকেনা. ওরা যা পাবে তাই খাবে. একদম. সেটা তো আছে. আর, আমি দেখেছি ছেলেরাই বরঞ্চ একটু খেতে ভালবাসে. হ্যাঁ, খেতে বেশী ভালবাসে. খেতেও বেশী ভালবাসে আর ওদের শরীরেও মেয়েদের মতো খেয়ে নিলেই একটা fat হয়েযায় এরকম হয়না. ওরা

তুমি কি খেতে ভালোবাসো? আমি, বলতে পারো বাঙালি খাবারের মধ্যে আমি উম আলু পোস্ত খেতে ভালোবাসি. মানে পোস্ত জিনিষটা আমার খুব মানে পছন্দের.

আ মাছের মধ্যে সব মাছ নয় মানে আমি লোটে মাছ খেতে খুব ভালোবাসি. লোটে মাছের ঝুড়ি একধরনের পদ হয়. ওটা আমি খুব পছন্দ করি খেতে. আরও কিছু আছে. তার্মধে, লোটে মাছের ঝুড়িটা খুব পছন্দের. আর আ মাংস related জিনিস তো খুবই পছন্দের . বাহ্, লোটে মাছের ওটা কি বা লোটে মাছটা কেমন? লোটে মাছটা ওটা একধরনের মাছই বলে. যেরকম শুটকি মাছ জানো?

শুটকি মাছের মতনই আ শুটকি মাছ তো ওটাকে শুকিয়ে তারপর ওটাকে বিক্রি হচ্ছে তাইতো? তারপরে তো ওটাকে মানুষ কিনছে ওভাবে রান্না করছে. তো লোটে মাছটা একধরনের~ একধরনের মাছ. যেটাকে মানে অনেকেই একটু অন্যরকম normal সবজি দিয়ে যেরকম মানে ঝোল করে. সেটাতো আলাদা.

আমি কখনো খাইনি. আমার মাছের মধ্যে সবথেকে বেশী ভালো লাগে ইলিশ মাছ. ইলিশ মাছের মানে এতটাই ভালো লাগে শুধু তেল দিয়েই খাওয়া হয়ে যাবে মাছটা পরে খাবো. আমার ইলিশের ভাপা বেশী পছন্দ. হ্যাঁ ভাপা, আমি করতে পারি. ইলিশ ভাপা, চিংড়ি ভাপা এগুলো করতে পারি. এগুলো শখ করা. হ্যাঁ, হম হম হম. রান্নার মধ্যে তো প্রচুর কিছু রয়েছে.

আর আমাদের বাঙালি রান্নার মধ্যেই বেশী মানে অনেক

হ্যাঁ নেই আরকি. হম. আর বলো, তারপর তো এই তাহলে এখন আঁকাও চলছে তোমার? হ্যাঁ, আঁকাতো চলছেই. আঁকা ইম আমিতো আবার আঁকাইও বাছাদের.

আমার তো degree রয়েছে. হ্যাঁ আঁকার degree আছে মানে আঁকা নিয়ে তুমি আবার পড়াশুনাও করেছো তাইতো? পড়াশুনো না মানে আলাদা করে যেরকম আমি মানে institute এ শিখেছি.

ওখান থেকে আমার আর কি, মানে degree certificate দিয়েছে.

আচ্ছা, বাহ্ খুব ভালো.

না, এখনকার দিনে side এ এগুলো করে রাখাটা ভালো. better. খুবই ভালো মানে অনেক চাকরি ফাকরির ক্ষেত্রেও মানে যারা এরকম ম diploma করে না, আঁকাতে, আঁকার উপর তো এই diploma র degree তে তো অনেকের চাকরিতে আর কি মানে, একটা addtion আর কি একটা দেখতে ভালো লাগবে. বা একটা resume এর ভিতরেও যদি রাখে সেটাও দেখতে ভালো লাগে এই আর কি. বাহ্. তাহলে ভালই হলো. তোমাকে আমি আমার একটা ছবি দেবো, আ send করবো তুমি একটু এঁকে দিও হ্যাঁ. অবশ্যই অবশ্যই. আমি খুব খুশি খুশি জিনিষটা করবো. হ্যাঁ,

আমার এ Gujarat এ অনেক বন্ধু হয়ে গেছে. আমি এখন gujrati মোটামুটি পড়তেও পেরে গেছি. কিন্তু বলতে পারিনা. বুঝতে পেরে গেছি. আচ্ছা, আচ্ছা. বাঙালি ওখানে নেই না?

কিন্তু gujrati রা কি, একটা বাঙালি দেখলে একটা একটা এক~ মানে attraction থাকে না যে অন্য অন্য জায়গার মানুষ এখানে এসেছে. একটু কথা বলা এগুলো.

ঐজন্যে gujrati friend গুলো একটু বেশী. আচ্ছা.যাক, ভালো. ভালো লাগলো অনেকদিন পর কথা বলে তোমার সাথে.

একটু phone টোন করো সুযোগ বুঝে আরকি. হ্যাঁ, অবশ্যই করবো.

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ.